সত্যি কথা কলকাতার মতো মজা কোথাও নেই এটাই যতই অত ভিড় ঠেলে আমরা

ওই একটা মজা যতই ভিড় ঠেলে ঠাকুর দেখতে যাওয়ার মজাই আলাদা ওই ঠাকুরের সামনে ফ্যানগুলো ঘোরে একটু গরমের জন্য দাঁড়িয়ে গেলাম বাস এসব একটু মজা চলে হ্যাঁ ওগুলো তো ভালো লাগে মাঝে মাঝে করতে

হ্যাঁ আর বল শোন না যদি একটা কথা বলার ছিল

আমি বলছি তুই তো যখন পুজোর জন্য আসছিস দুর্গা পুজোতে আমি ভাবছিলাম

আর জগদ্ধাত্রী পুজো তে বেরোনো হয় না

ওই একবারে পুজো কাটিয়ে ফেরত যাবো বা এটা র খুব ভালো প্রচন্ড আনন্দ হবে Atleastকেউ তো বাড়িতে অনেক সঙ্গে

Free Time একটু গল্প করতে পারব। হ্যাঁ তোর সাথে তো অনেক দিন বসে

একটা Best Friend এর মত ব্যাপার তো

কারণ সেরকম ভাইদের সাথে কথাবার্তা হয় না ঠিক ঠাক মতো তো কথা বলার মতো তুই আর আমি সেটাই আর ভালোই হবে যদি তুই পুরোটা ভাই ফোঁটা

আমাদের ঠাকুর হয় ছোট খাটো ওগুলো দেখা হয়ে যাবে বাজি ফাটানো

একসাথে ভাইদের ভাইফোঁটা দেওয়া যাবে

আর মনে করে অনেক কটা বাজি কিনবি ঠিক আছে? হ্যাঁ সে তো Obviously কিনবো তো অবশ্যই তবে বোম কিনিস না ওটা তে আমার ভয় লাগে না না একদম Safe রেখেই সবকিছু কেনা হবে

হ্যাঁ মানে আমার একটু বাজি ফাটাতে ভয় লাগে কখন কি Burst Fust করে যায়

হ্যাঁ তাহলে তো খুব ভালোই হলো

না অফিসে আমি কথা বলে নেব সে নিয়ে

এবারে Plan যখন করেছি Plan যখন করেছি তখন কলকাতা আসছি আমি। Thank You রে এতটা Sacrificeকরার জন্য আমার জন্য

এটা নাকি Sacrifice । কি সব বলে

এখন তো আমি সবে আমি

শুয়ে আছি আর পড়তেও ইচ্ছা করছিলো না

ওটা তোর অধিকার বল হ্যাঁ সে তো Obviously আমি তো একমাত্র প্রিয় বোন বলে কথা

তো কথা বলবো না অধিকার ফলাবো না আমি? হ্যাঁ সে তো নিশ্চই আয় Chocolate

আর বল দুর্গা পূজা তে কি করবি ওই তো Pandal তা বাদে তোর যদি

থাকে এখন তো নতুন নতুন কলেজ যাচ্ছ তুমি

তার সাথেও একটু বেড়াবো তুইও বেরোবি

হ্যাঁ মাসি যে শাড়ি টা দেবে

হ্যাঁ অবশ্য মাসি মেশো গেলে যাবেই হ্যাঁ সে Obviously তাহলে একসাথে

হ্যাঁ তারপর ভোগ নিয়ে আসবো

Pandal এই খাওয়ায় তো

হ্যাঁ বেশ নতুন নতুন জামা পড়ে ঠিক আছে আচ্ছা শোন না তাহলে ভালোই হলো তুই তাহলে তাড়াতাড়ি করে চলে আসিস ঠিক আছে

আর তুই নিজের কিন্তু Care নিস সারাক্ষণ যা গরম পড়েছে অফিসে বেরোছিস

একটু Hydrate থাকার চেষ্টা করবি ঠিক আছে আর মাসি মেশোর খেয়াল রাখিস হ্যাঁ সেতো রাখবো আর তুই ও Careনিস এই গরমের মধ্যে তুই

অনেক চাপ আছে পড়াশোনার চাপ আছে

ভালোভাবে একটু ভালোভাবে ঠাণ্ডা ফান্ডা খেয়ে

বলেই দৌড়াদৌড়ি করতে হচ্ছে

আবার পরে ফোন করবো সময় পেলে তুই ও যখন সময় পাবি একটু করিস কিন্তু

ঠিক আছে তাহলে রাখি হ্যাঁ ঠিক আছে চল Tata

আচ্ছা রে রাখলামxa0 Tata

আমার অবস্থাও মোটামুটি। আচ্ছা। এখন আজকের মতো আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমাদের দৈনিন্দিন জীবনের দুর্নীতি যেগুলো আমরা প্রত্যেকদিন, face করি মানে every দিন যেসব হয় like everyday । so, তুমি শুরু করো, বলো। আজকে তোমার সারাদিনে কী কী এমন face করলা যেটাতে তোমার মনে হয়েছে যে অনেক দুর্নীতি ছিল ওটা বা দুর্নীতিগ্রস্ত activities। ঠিক আছে। তো আমি তোমাকে বলি খুবই recent হচ্ছে আমার সাথে এরকম হয়েছে যে আমি passport যে verification এর জন্য

police আসে যে, সেইটা নিয়ে আমি একটা face করেছি। সেইটা নিয়ে

আমাদের~ আমাদের সমাজে এটা খুবই এখন একটা আহ normal ব্যাপার হয়েগেছে যে police verification এ আসলে তাকে হচ্ছে পাঁচশো এক হাজার টাকা দিলেই হচ্ছে সে আর কোথাও আটকাবে না। আর যদি সে টাকাটা না দেওয়া হয় তাহলে হচ্ছে সে verification টা আটকিয়ে দেয়, সেটাকে সে approve আর করে না। তো এইটা কিন্তু অনেক বড়ো একটা আহ problem। অনেক বড়ো একটা problem কারণ আমি টাকাটা তাকে কিসের জন্য দিবো ?

এটা কিন্তু হচ্ছে তোমার ইয়ে থেকে office থেকে কিন্তু তাকে বলা হয় না, কিন্তু সে এরকম করে বলে। তা আমার কাছ থেকে সে টাকাটা চেয়েছেই এভাবে যে হচ্ছে আপনার address এ কিছু problem আছে, তো এটা নিয়ে হচ্ছে office থেকে problem করতে পারে। তো আপনি হচ্ছে কিছু টাকা দেন তাহিলে ঠিক হয়ে যাবে। তো এটা আমি আমার সাথে হওয়া এটা একদম পুরা আ নিজের সাথে হওয়া একটা দুর্নীতির ঘটনা। তাছাড়া তো চোখের সামনে দেখতেই থাকি। bus এ টাসে যখন চলাফেরা করি তখন কখনো যদি bus কে police আটকায় তাহলে সেখানে দেখি হচ্ছে তোমার তারা ওইরকম police দের কাছ থেকে, আহ police রা তাদের থেকে টাকা নেয়। এইগুলা আছে তো এইটার just একটি section বললাম police দের কথা। তাছাড়া দুর্নীতি, আর~ আরো অনেক কিছু যেটা আমি দেখে এসেছি সেটা হচ্ছে, আমার আম্মু হচ্ছে পরীক্ষা দিয়েছিলো teacher এর জন্য। সে পরীক্ষাতে ভালো করার পরও তাকে বল~ বলা হয়েছিল আপনি যদি আ দশ লক্ষ টাকার মতো donation money দেন! তাহলে হচ্ছে আমরা আপনাকে নিয়োগ করতে পারবো। তো এখানেও দ্যাখো সে তার মেধা সে ঠিকই টিকলো কিন্তু just,

তো ওইটাই। এইসব কিছুই। কিন্তু তারপরেও আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে কোথায় দুর্নীতি হচ্ছে তথ্য দেন ব্যবস্থা নিবো। কিন্তু দেখা যাচ্ছে আমি যে .

যাদেরকে দুর্নীতির ব্যাপারে জানাবো তারাই দুর্নীতি করে বেরাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটাই। তারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত। যেটা উনি বললেন। কথাটা কিন্তু আসলেই সত্যি। আজকালকার দিনে আমাদের যেটা হচ্ছে, যে যারা মুখে মুখে বলে যে এখানে দুর্নীতি ওখানে দুর্নীতি দেখা যাচ্ছে শেষমেশ তারা নিজেরাই দুর্নীতি করছে। না সেটাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে দুর্নীতি নিয়ে যে কথা বলে, আমিতো Parliament এ বলেছি কোথায় দুর্নীতি হচ্ছে আমাকে তথ্য দেন আমি ব্যবস্থা নিবো। শুধু মুখে মুখে বললে তো হবে না। এ~ এখন এমন এমন লোকজনের কাছ থেকে আমাকে শুনতে হচ্ছে যারা নিজেরাই দুর্নীতিগ্রস্থ।

চিন্তা করেন প্রধানমন্ত্রী নিজেও এইটাই তার আহ নিজের উক্তিতেই বলা আছে যে হচ্ছে আহ সে এমন এমন মানুষের কাছ থেকে দুর্নীতির কথা শুনছে যারা নিজেরাই প্রচুর!

রাজনীতিতে তো এখন দুর্নীতির হার সবথেকে বেশি। মানে

ক্ষমতাধর যারা তারাতো দুর্নীতির তো সব কিছু শুরু তাদের থেকেই। কারণ আমরা যদি প্রশাসনকেও ধরি যে police যারা, এরাও দেখা যায় যে এদেরই পৃষ্ঠপোষকতা করে, এদেরই তোষামোদ করে।

এ কারণে সন্ত্রাসীরা খোলামেলা ঘোরেফেরে আর নিরাপরাধ~ নিরাপরাধ মানুষরা জেলের ভাত খায়।

ওইটাই। যে একটা আহ শিখাতে এসে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দিয়ে সে তার মেধা অনুযায়ী টিকছে কিনা, তাকে সেই seat টা দেওয়া হচ্ছে না। আরেকজন টাকা দিচ্ছে বা আরেকজন হচ্ছে নাম দিয়ে reference দিয়ে দিচ্ছে সে হচ্ছে তোমার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

না ওইটাই। so এই ব্যাপারগুলা আছে ,শিক্ষাক্ষেত্রে থেকেও যদি আমরা শুরু করতে না পারি, কারণ একটা দেশের মেরুদন্ড তো ওই দেশের শিক্ষা থেকেই হয়, শিক্ষাক্ষেত্র থেকেই হয়। আস্তে আস্তেই আসে। ওখান থেকেই ডাক্তার engineer সবাই বের হয়ে আসে। তো এখন কথা হচ্ছে যে এই দুর্নীতি যে সব ক্ষেত্রে ছড়িয়ে যাচ্ছে একটা রোগের মতো আপনার কী মনে হয় এটা কী আমরা কোনোভাবে কমাতে পারি বা এটা নিয়ে